একটি নদীর দৃশ্য দেখানো হয়েছে। নদীর সামনের দিকে দুটো নৌকাকে উঁ কিনারায়--

এবং সবগুলো অটো গাড়ি সব একি ধরনের রয়েছে এবং আশেপাশের কতগুলো বাউন্ডারি দেখা যাচ্ছে। বাউন্ডারি পশে কতগুলো গাছ পালা রয়--

এ টি এম.. এর উপরে একটি বোর্ড লাগানো রয়েছে। সেখানে স্টেট ব্যাঙ্ক এ টি এম.. বলে লেখা রয়েছে।

দুপাশে বড়ো এ-এ-এটি বিল্ডিং দেখা যাচ্ছে এবং বিল্ডিং য়ের সামনের দিকে এটি ফুটপাত রয়েছে ।

একটি দুর্গা ঠাকুরের মূর্তি কে উঠানো হয়েছে এবং সেখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে রয়েছে।